ভাগ করা শুরু হলো শাসককে ধর্মের পরিচয়ে। আর মিল ধরে নিলেন প্রাচীন ভারতের সব শাসকই হিন্দু তাই জন ধর্মাবলম্বী চন্দ্রগুপ্ত মৌর্য বা বৌদ্ধ ধর্মাবলম্বী ইতিহাসও ঢুকে পড়লো হিন্দু যুগের ইতিহাসে। একই ভাবে মধ্যযুগের সব শাসকই মিল মুসলমান ধর্মের সঙ্গে একা~ একাকার করে দিলেন। ফলে মুঘল সম্রাট আর সম্রাট আকবরের মতো উদার শাসকও ধর্মের পরিচয়ে আটকা পড়লেন। দ্বিতীয়ত ভারতের ইতিহাসকে মিল তিনটি ধাপের ছকে বেঁধে দিলেন হিন্দু, মুসলিম ও ব্রিটিশ। ধীরে ধীরে সেই তিনটে ধাপ নাম বদলে হয়ে গেলো প্রাচীন মধ্য ও আধুনিক। বছর বছর এই ধাপেই চললো ভারতের ইতিহাস চর্চা। সেই জন্য পলাশীর যুদ্ধ বা মহাত্মা গান্ধীর আন্দোলন সবকিছুকে আধুনিক ভারতের ইতিহাসের খোপে ফেলে দেওয়ার অভ্যেস হয়ে গিয়েছে। কিন্তু এভাবে প্রাচীন, মধ্য ও আধুনিকের ছাঁচে ফেলে ইতিহাস দেখাটা সমস্যার। রবীন্দ্রনাথের কথাটা আবার দেখাযাক। সব দেশের ইতিহাস যে একই রকম হতে হবে

অর্ধ শতক পরে পলাশীর যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে। পলাশীর যুদ্ধ কে ফেলা হয় ভারত ইতিহাসের আধুনিক পর্বে অর্থ বাংলার নবাবী শাসনের আদপ কায়দা গুলো মুঘল পুরো শাসন থেকেই নেওয়া। Company তাদের শাসনকালের প্রথম দিকে মুঘল প্রশাসনিক ব্যাবস্থায় বহাল রেখেছিল, তাহলে কোনো যুক্তিতে ঔরঙ্গজেব মধ্যযুগ পড়বেন? আর সিরাজুদ্দোল্লা বা লর্ড ক্লাইভ পড়বেন আধুনিক যুগে আরেক দিককে থেকেও বিষয়টা দেখা যায়। সুলতান ইলতুৎমিশ যখন মারা যান, তখন মেয়ে রাজিয়াকে দিল্লির শাসনভারের জন্য নির্বাচন করে যান। যথাক্রমে রাজিয়া সুলতান হওয়া হন। অন্যদিকে অষ্টাদশ শতকে বাগদার পরেও ব্রিটিশ east india company র

নিরিখে বিচার করলে কোনটা আধুনিক আর কোনটা আধুনিক নয়। শুধু আগে জন্মে~ জন্মেছেন বলেই কি সুলতান রাজিয়াকে মধ্যযুগের বৃত্তে পড়তে হবে? তাহলে দেখা যাচ্ছে প্রাচীন, মধ্য ও আধুনিক পর্বে ভেঙে ভারত ইতিহাসকে বোঝার চেষ্টার মধ্য প্রায় অতি সরলীকরণ আছে। যুগ বলতে একটা বড় সময়কে বোঝায় প্রতিটি যুগের মানুষও তার জীবনযাপনের জীবনযাপরের নানারকম বৈশিষ্ট থাকে। সেই বৈশিষ্টগুলি রাতারাতি পাল্টে যায় না। তাই সবসময় যুগ বদলে ধারাকে সময়ের হিসাব

ইতিহাসের বিষয় নিয়ে বাদ বিতর্কের চরিত্র ততই বদলাবে। যেমন সম্রাট অশোকের ভাবনাচিন্তা কলিঙ্গ যুদ্ধের পুরো কি এই নিয়ে আনা বিতর্ক থাকলেও সেই বিষয়টা মানুষের প্রতিদিন জীবনে আজ আর তত প্রাসঙ্গিক নয়। তাই তা নিয়ে ঐতিহাসিকদেড় মধ্যে বিতর্ক থাকলেও সামাজিক ভাববে সে বিতর্ক ততটাই জরুরি নয়। পানিপথের প্রথম যুদ্ধ বিষয়ে কথাটা খানিকটা এইরকম বলা যায়। কিন্তু প্রশ্নটা যদিও উঠে যে, উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষের বিভাজন কি কোনোভাবে ঠেকানো যেত না? তাহলে প্রশ্নটা

হয়তো তাদের ব্যাক্তিগত জীবনে দেশভাগ নানারকম ছাপ ফেলেছিলো। ফলে প্রশ্নটা এক্ষেত্রে অনেক সরাসরি বর্তমান সমাজ

বিশ্লেষণে প্রায়শই ঐতিহাসিকদের ব্যাক্তিগত মতামত ও ভাবনাচিন্তা বেশি বেশি করে ঢুকে পড়ার সম্ভবনা থেকে যায়। ইতিহাসের সময় যত দূরে হয় সেই সম্ভবনা তত কমে। আধুনিক ইতিহাস লেখার জন্য নানারকম বর্তমানের তুলনায় আধুনিক ইতিহাসের সময়টা অনেক কাছাকাছি বলে বিভিন্ন উপাদান এখনো হাতের কাছে পাওয়া যায়। গত banking savings account খোলা এবং এর ব্যবহার দেশের অর্থনীতিকে সচল রাখা জনসাধারণকে সুবিধা প্রদান বিপুল অর্থ ব্যবস্থাকে সাধারণের কাছে সজলভ্য করে তোলার জন্য এক অন্যতম প্রতিষ্ঠান হল bank bank অনেক ধরণের হতে পারে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 সাধারণভাবে আমাদের ধারণা হল bank এ টাকা লেনদেন করা হয় একজন সাধারণ মানুষ হিসেবে আমরা bank এ নিজেদের টাকা জমা রাখতে পারি প্রয়োজনমত তুলতে পারি নিজের কাজের মাইনে বা উপহার থেকে শুরু করে টাকা পাঠানো ব্যক্তিগত বা ব্যবসায়িক কোনো উদ্দেশ্যে loan নেওয়া বা ধার নেওয়া এমনকি সোনা থেকে শুরু করে নির্দিষ্ট কোন বস্তুর বিনিময়েও আমরা bank এ জমা রাখার বা প্রয়োজনে তুলে নেওয়ার দ্বারা লেনদেন করতে পারি সাধারণ লোকের কাছে বর্তমান সময়ে bank এর কাজগুলি করা ভীষণই সুবিধাজনক যেহেতু আজ সকলই প্ৰযুক্তির দ্বারা নিয়ন্ত্রিত এবং মানুষের হাতের মুঠোয় internet banking mobile banking online money transfer unified payment interface বা UPI থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুবিধা আজকের দিনে মানুষের কাছে খুবই সহজলভ্য এবং সবথেকে বড় কথা এটি খুবই সুরক্ষিত একটি ব্যবস্থা মানুষের সভ্যতার উন্নতির সাথে সাথে নিজের ও পারিপার্শের নানা পরিবর্তনের উপর ভিত্তি করে নিজেকে উন্নতি করেছে এসেছে উন্নত প্ৰযুক্তি একদা যেখানে মানুষ মাটির ঘড়া কলসি ঘট আলমারি তোরঙ্গ এসব জায়গা থেকে শুরু করে নানা ব্যক্তিগত স্থানে টাকা পয়সা রাখতো বা ব্যক্তিগত আহ লোকের কাছে কোনো টাকা পয়সা রাখতো বা সুদের কারবারিদের কাছে টাকা পয়সা রাখতো সেখানে এখন মানুষ নিজের সঞ্চিত বা অর্জিত অর্থকে bank এ গচ্ছিত রাখাকেই প্রাধান্য দিয়েছে এর পিছনে অনেকগুলি কারন আছে যথা এক bank নিরাপত্তা প্রদান করে এবং আমাদের অর্থকে ভীষণ সুরক্ষিতভাবে রাখবে আর দুই হচ্ছে bank এ টাকা জমা রাখলে আমরা তার উপরে নির্দিষ্ট হারে সুদ পেতে পারি

সার্বিকভাবে দেশের অর্থনীতির উপর নানা অসৎ প্রভাবও ফেলেছে যে বিষয়গুলি থেকে bank মুক্ত এবং সহজ ও নিরাপদ জায়গা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে bank এর ভূমিকায় সর্বাগ্রে থাকে দেশে কখনো অর্থ সংকট দেখা দিলে bank গুলি সর্বাগ্রে সচেতনভাবে এবং নিপুণতার সাথে তা নিয়ন্ত্রণ রাখে এছাড়া bank এ টাকা পয়সা লেনদেনের হিসেবে থাকার ফলে অর্থনৈতিক দুর্নীতির হাত থেকেও রেহাই পাওয়া যায় ভারতের বেশিরভাগ bank এই সাধারণ নাগরিকের টাকা জমা রাখা তোলা এবং অন্যান্য সুবিধা প্রদান করা হয় এক্ষেত্রে রিজার্ভ bank এর দ্বারা নিয়ন্ত্রিত কিছু আইনবদ্ধ পদ্ধতিও সমানভাবে প্রজোজ্য হয় bank এ সাধারণভাবে অনেক ধরনের খাতা বা account খোলা ও নিয়ন্ত্রণ করা যায় তার মধ্যে একটি খাতা হল জমা খাতা বা savings account এছাড়া current account demate account fixed deposit সহ প্রচুর অন্যান্য ধরনের account ও bank এ করা হয় savings account বা জমা খাতা bank এ সাধারণ মানুষের টাকা জমা রাখার ক্ষেত্রে সবথেকে সহজ সরলতর এক উপায় এই account খোলা ও পরিচালনা করা সহজ সুদের হারও মোটামুটি ভাবে ভালই দেওয়া হয় এছাড়া savings account থেকে bank এর counter ছাড়াও UPI দোকান বা shopping mall এর POH machine ইত্যাদির মাধ্যমেও টাকা লেনদেন করা যায় এমনকি বর্তমানে savings account এ টাকা জমা রাখার সুবিধে কিছু কিছু bank এর থেকেও পাওয়া যায় bank বিশেষে এবং এই account গুলিতে থাকা balance এর উপর ভিত্তি করে বার্ষিক দুই দশমিক সাত শুন্য থেকে পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ হারে সুদ বা interest rate পাওয়া যায় একটি savings account চালু রাখতে নূন্যতম যে পরিমান balance bank এ রাখতে হয় তার অংক অন্যান্য account এর minimum balance এর তুলনায় অনেক কম হয় বিভিন্ন bank এর ক্ষেত্রে এই অর্থের পরিমান ভিন্ন কিন্তু সবক্ষেত্রেই তা current account তুলনায় কম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 মাসিক খরচ থেকে সরিয়ে অর্থ সঞ্চয় করার করার সবথেকে সহজ উপায় হলো savings account এ টাকা জমা রাখা এই account গুলি বার্ষিক সুদের সঙ্গে যেকোনো সময় জমানো টাকা ব্যবহার করার স্বাধীনতা প্রদান করে savings account এর প্রকারভেদ অনেক ধরনের savings account হতে পারে তার মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে এক নম্বর regular savings account কিছু প্রাথমিক শর্তাবলীর সাপেক্ষে এই account খোলা হয় regular savings account এ নিয়মিত নির্দিষ্ট পরিমান টাকা জমা দিতে হয় না এর অনেকটা ব্যাপার হল বাড়িতে সিন্দুক জাতীয় নিরাপদ জায়গায় টাকা রাখার মতো বিষয় এই account খুলতে হলে ব্যক্তির সাধারণ কিছু সরকারি পরিচয় পত্র থাকলেই হয় যে কেউই খুলতে পারে এটি দুই বেতন ভিত্তিক savings account বা salary account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 এবং bank বেতনের টাকা ঐ company কর্মচারীদের account এ পাঠিয়ে দেয় প্রায় সমস্ত বেতন ভিত্তিক account ই কোনোরকম ন্যূনতম banace রাখা বাধ্যতামূলক নয় পরপর তিনমাস যদি কোন বেতন ভিত্তিক account এ বেতন না আসে তাহলে সেটিকে regular account এ রূপান্তরিত করে দেয় bank senior citizen savings account এই জাতীয় account গুলি regular savings account মতই প্রায় কাজ করে তবে প্রবীণদের সুবিধার্থে এই ধরনের account এ সুদের হার বেশি দেয় এছাড়া আরও অন্যান্য banking সুবিধাও দেওয়া হয় এই account গুলিকে অন্যান্য senior citizen savings scheme এর সঙ্গে যুক্ত করা হয় যাতে pension fund retirement fund সহ সমস্ত অর্থকে একটি account এর মধ্যেই আনা যায় minors savings account এই account গুলিতে কোনো ন্যূনতম balance রাখার প্রয়োজন হয় না minors savings account সাধারণত শিশু অথবা নাবালকদের banking সুবিধে এবং savings account সম্পর্কে অবগত করার জন্য বানানো হয় এই জাতীয় account অভিভাবকের তত্ত্বাবধানে খোলা যেতে পারে এবং শিশুর দশ বছর বয়স পর্যন্ত অভিভাবককেই তা পরিচালনা করতে হবে শিশুর দশ বছর বয়স পার হওয়ার পরে সে নিজেই এই account পরিচালনা করতে পারে minors savings account এ নাবালক অবস্থা থেকে আঠারো বছরে পা দিলেই এই account কে regular savings account এ পরিবর্তন করা হবে পাঁচ zero balance savings account savings account এবং current account এর সুবিধে এই জাতীয় account গুলিতে একসাথে উপভোগ করা যায় যেহেতু এক্ষেত্রে টাকা তোলার সীমা বেঁধে দেওয়া থাকে তাই টাকা নির্ধারিত ন্যূনতম balance এর নিচে চলে গেলে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

প্রধানমন্ত্রী জনধন জোযনা account কন্যা শ্রী account ইত্যাদি savings account খোলার যোগ্যতার মানদন্ড savings account খোলার যোগ্যতার মানদন্ড বিভিন্ন bank এর ক্ষেত্রে বিভিন্ন হতে পারে সাধারনভাবে কারা bank এ account খুলতে পারবেন একটা ধারণা দেওয়া হলো ভারতীয় নাগরিক অথবা ভারতে বসবাসকারী বিদেশী নাগরিক অথবা অনাবাসী ভারতীয় নাগরিক অথবা আঠারো বছর বয়সী অর্থাৎ প্রাপ্ত বয়স্করা savings account খোলার জন্য বেশ কিছু প্রয়োজনীয় নথির দরকার হয় যেমন বয়স এবং পরিচয় প্রমানপত্র PAN ভোটার ID card

দুজন ব্যক্তি একসঙ্গেও savings account খুলতে পারে সেক্ষেত্রে তাদের দুজনের নথিই প্রয়োজন কিভাবে savings account খোলা যায় savings account খুলতে হলে ব্যক্তিকে প্রয়োজনীয় নথিসহ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 এছাড়া নির্দিষ্ট স্থানে ছবি এবং সই দিতে হবে যেকোনো প্রয়োজনীয় document এর আসল বা original copy প্রয়োজনে দেখতে হবে কোনো minimum balance উল্যেখিত থাকলে সেটি প্রদান করতে হবে আর না থাকলে তার কোনো প্রয়োজন নেই নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অল্প সময়ের মধ্যেই account টি চালু হয়ে যাবে সাথে দেয়া হবে একটি passbook যদিও card বা net banking সহ অন্যান্য সুবিধার জন্য আরও কিছু সময় ও নথির প্রয়োজন হতে পারে যেই অর্থ saving account এ রাখতে চান সেই অর্থ জমা দিতে হবে সেই অনুসারে bank থেকে দেওয়া passbook এ লিখে দেওয়া হবে এবং এইভাবেই প্রত্যেকবার passbook এ entry করা হবে এভাবেই যেকোনো মানুষ savings account খুলতে এবং ব্যবহার করতে পারে savings account এর কয়েকটা বিশেষ বৈশিষ্ট এবং সুবিধে অর্থ সংরক্ষন করার সবথেকে নিরাপদ জায়গা হলো savings account savings account এ রাখা অর্থের উপর সুদ পাওয়া যায় savings account এ বার্ষিক সুদের হার তিন point পাঁচ শতাংশ থেকে সাত শতাংশ পর্যন্ত হতে পারে mobile banking এবং internet banking এর সুবিধে এছাড়া UPI সহ অন্যান্য সুবিধে মাইনে scholarship সহ বেশকিছু ক্ষেত্রে অর্থ পেতে savings account রাখাটা কিন্তু জরুরি savings account এ ন্যূনতম charge বা এক তৃতীয়াংশ balance সেটা প্রদান করলে locker এর ভাড়ায় সাধারণত কিছু ছাড় দেয় bank savings account থাকলে বেশিরভাগ bank দুর্ঘটনা মৃত্যু সহ নানান ক্ষেত্রে বিভিন্ন রকমের জীবন বীমার সুবিধা দেয়

এই জীবন দর্শন কোনো ব্যক্তি যদি তার জীবনে এই দর্শন প্রয়োগ করে তবে সে আর্থিক ভাবে এবং ব্যক্তিগত ভাবে একটি সমৃদ্ধ জীবনযাপন করবে লেখক জিম রন সুখ এবং সমৃদ্ধি উভয় অর্জনে গুরুত্ব আরোপ করেছেন। একটি ছেড়ে আরেকটি ধরা এমনটি নয় জিম রন সুখ এবং সমৃদ্ধি অর্জনের সাতটি সূত্রের মাধ্যমে আমদেরকে জীবনের মৌলিক ছয়টি বিষয় জানিয়েছেন। এগুলো ব্যবহার করে মানুষ তার জীবনের আশি শতাংশ সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হয় এইগুলো জানুন এবং এতে পুরোপুরি দক্ষ হয়ে উঠুন সুখ এবং সমৃদ্ধি অর্জন করার ক্ষেত্রে একটি অন্যতম উপাদান হচ্ছে। শৃঙ্খলা অনেকেই মনে করে এই দুটি ঘটনার ব্যর্থ হওয়া মানেই সব শেষ জয়ের জন্য আর কখনো শৃঙ্খলা অর্জন করা যাবে না এ কথা সত্য নয় ব্যর্থতা তখনই ঘটে। যখন আমরা আজকের দিনে চিন্তা করা, কাজ করা যত্ন সংগ্রাম চেষ্টা শিক্ষা অর্জন এবং সামনে এগিয়ে যাওয়ার তীব্র বাসনাকে বোধ করি আজকে একটি কাজ। ছোট্ট একটি পদক্ষেপই আগামীর বিরাট এক সাফল্য সৃষ্টি করে সাতটি সূত্র হচ্ছে এক নির্দিষ্ট লক্ষ্যে ক্ষমতাকে অনুধাবন করা এবং এই শক্তিকে মুক্ত করা। দুই জ্ঞান অর্জনের চেষ্টা করা তিন কিভাবে পরিবর্তিত হতে হয় তা শেখা চার খরচ নিয়ন্ত্রন করা পাঁচ সময়ের সৎ ব্যবহার। ছয় সফল লোকজন দ্বারা নিজেকে ঘিরে রাখা সাত সুন্দরভাবে জীবনযাপন করার কৌশল শেখা আমাদের সকলকে এই জীবন উপহার দেয়া হয়েছে। এখন এটা আমাদের উপর নির্ভর করে যে এটাকে আমরা কিভাবে নির্বাহ করব এবং সমৃদ্ধ জীবনের সূত্র মেনে সুখী এবং সমৃ্দ্ধশালী হব কিনা? জিম রন তার জন্ম সতেরই september উনিশশো ত্রিশ এবং মৃত্যু পাঁচই december দুইহাজার নয় তিনি প্রায় চল্লিশ বছর যাবত আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে বক্তৃতা দিয়ে মানুষকে ইতিবাচক জীবনে বোধ গ্রহণে অনুপ্রাণিত করেন তার রয়েছে অসংখ্য বই audio video এবং বিভিন্ন রচনা এইসব জিনিস লাখ লোকজনকে অনুপ্রাণিত করেছে। তিনি তার সহকর্মীদের কাছে সুখ এবং সমৃদ্ধির একজন প্রখ্যাত শিক্ষক রূপেই পরিচিত এই বইটি জিম রনের অন্যতম একটি বই। এখানে তিনি তার অভিজ্ঞতার পাশাপাশি পর্যবেক্ষন এবংউপলব্ধি তুলে ধরেছেন যা পাঠকের হৃদয়ে স্পর্শ করবে এবং মস্তিষ্কের খোড়াক যোগাবে। সুখ এবং সমৃদ্ধি অর্জনের সাতটি সূত্র মিয়ামটো মুস্সি the book of five rings এর লেখক বলেছেন বাইরের এমন কিছুই নেই যা আপনাকে উত্তম করে তুলতে পারে অথবা শক্তিশালী ধনী দ্রুত বা আরো বুদ্ধিমান করে তুলতে পারে। সবকিছুই ভেতরকার বিষয় সব কিছুই আপনার ভেতরে আছে নিজের ভেতরে ছাড়া বাইরে খুঁজে কোনো লাভ নেই। বইটির ভূমিকা ‍যেদিন আমার জীবন বদলে গেল জন আর শফ যিনি আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং গুরু আমি আমার জীবনে হঠাৎ এক মোড়ে তাকে দেখতে পাই। আমার জীবন তখন সমস্যায় পূর্ণ ছিল। ঠিক এমন সময় জন শফ আমার জীবনে সূর্যের মত উদয় হন এবং আমার জীবনকে আলোকিত করে তোলেন সামনে যাওয়ার আগে আমি একটু পূর্বেকার জীবনের কথা বলতে চাই। এর আগে আমার জীবন ছিল অন্য দশ জনের মতই কাটছিল কোনো রকম ভাবেই চলছিল বর্ণহীন অল্প কিছু অর্জন এবং সামান্য কিছু সুখ নিয়েই চিলছিল জীবনের পথ চলা অথচ আমি আরম্ভ করেছিলাম খুবই চমৎকার ভাবে আমি অঙ্গরা~অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছি আর পাশেই রয়েছে snake নদী আমাদের বাড়ি ছিল নদী থেকে একটু দূরেই। সকাল বিকেল নদীর স্নিগ্ধ হাওয়াতে বিমোহিত হতাম তারপর আমি একদিন বাড়ি ছেড়ে আমেরিকার স্বপ্ন পূরণের পথে বাইরে পা বাড়ালাম। যাহোক এই পর্যন্ত অবশ্য আমি যেভাবে চিন্তা করেছিলাম ঠিক তেমনই ঘটল আমি বিদ্যালয়ের পাঠ শেষ করে college এ ভর্তি হলাম কিন্তু college এর প্রথম বর্ষ শেষ করেই সিদ্ধান্ত নিলাম আমি আর লেখাপড়া করবো না। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত বিশেষ করে আমার শুরুর দিকের ভুল গুলোর মধ্যে অন্যতম কিন্তু কী আর করার আমি আয় করার জন্য উদগ্রীব ছিলাম। তাছাড়া আমার চাকরি পেতেও খুব একটা কষ্ট হয়নি চাকরি পাওয়া তো তেমন একটা কষ্টকর বিষয় না আসলে আমি এটা আমার পরবর্তি জীবনে বুঝলাম যে কোনোরকমে একটা জীবন যাপন করা আর একটা মহান জীবন গড়~করার মধ্যে তফাৎ আছে এর কিছুদিন পরেই আমি বিয়ে করলাম আর যেকোনো প্রচলিত স্বামীর মত আমিও আমার বউকে অনেক কিছু প্রতিজ্ঞা করাতাম। সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখালাম যদিও আমি জানতাম না ঠিক যে এগুলো কিভাবে পূরণ করবো? তবে আমি যেহেতু উচ্চাকাঙ্ক্ষী ছিলাম সেহেতু আমার সাফল্য সম্বন্ধে আত্মবিশ্বাসী ছিলাম আর আমার ছিল গভীর আগ্রহ এবং কঠোর পরিশ্রম তাহলে কী সফল নিশ্চিত হল? ঠিক বুঝতে পারছি না তবে আমিতো তখন তাই চিন্তা করছিলাম আমার বয়স যখন পঁচিশ বছর আমি এর ছয় বছর আগে থেকে কাজ আরম্ভ করেছিলাম। আমি চিন্তা করে দেখলাম আমার অগ্রগতি নিয়ে একটি হিসেব কষে ‍দেখিতো কতদূর এগিয়ে গেলাম। আমার অগ্রগতি নিয়ে আমার অবশ্য একটু সন্দেহ ছিল এবার তা দূর হল আমি খুঁজে দেখলাম আমি সপ্তাহে পাঁচ হাজার সাতশ আয় করি আমার ব্যয় দিনদিন বেড়েই চলেছে। আমি আমার বউকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা থেকে আমি বহু দূরে আছি ইতিমধ্যে আমি এক সন্তানের বাবা হয়ে গেছি পরিবার বড় হবার সাথে সাথে আমার দ্বায়িত্বও বেড়ে গেছে । কিন্তু আমি খেয়াল করে দেখলাম যে আমার মধ্যে সমঝোতা করার একটি অভ্যাস তৈরি হয়েছে কোনো রকম জীবন যাপন করার অভ্যাস এই খেয়ে পড়ে বেঁচে থাকার একটি প্রবণতা আরকি ঠিক তখনই আমি সত্যিকার অর্থে নিজেকে দেখলাম যে আমি অগ্রগতি করার বদলে আর্থিক ভাবে দিনের পর দিন পিছিয়ে পড়েছি কিছুতো অবশ্যই পরিবর্তন আনতে হবে কিন্তু সেটা কী? আমার মনে হল কেবল কঠোর পরিশ্রম করলেই হয় না আরো কিছু আছে ঠিক এই জায়গায় ঠিক এই অনুধাবনটি হওয়ার পরেই আমি অদ্ভূত ভাবে লক্ষ্য করলাম যে যারা জীবনে বড় হয়েছে মহান হয়েছে তারা কেবল মাথার ঘাম পায়ে ফেলেনি। তারা ঠান্ডা মাথায় চিন্তা এবং পরিকল্পনা করেই কাজ করেছে শুধু মাথার ঘাম পায়ে ফেলাই যথেষ্ট নয় মাথা খাটাতে হবে ঠান্ডা মাথায় চিন্তা এবং পরিকল্পনা করতে হবে। এখন আমি তো মাথার ঘাম পায়ে ফেলছি আমি মাথা খাটাচ্ছি চিন্তা এবং পরিকল্পনা করে কাজ করছি তাও হচ্ছে না কেন? কোথায় গলদ তাই বুঝতে পারছিলাম না। অন্যদের মত ষাট বছর বয়সে আমি নিঃস্ব হয়ে যাবো? অন্যদের দান খয়রাতে আমাদের চলতে হবে? এটা চিন্তা করলেই আমার গা কেঁপে ওঠে এই চিন্তাটি আমাকে ভীষনভাবে ভীত করে তোলে। আমি এমন কোনো ভবিষ্যতের মুখোমুখি হতে চাইনা কোনোভাবেই না অন্ততপক্ষে বিশ্বের অন্যতম ধনী দেশে বাস করে এমনটা ঘটবে তা কল্পনারও বাইরে কিন্তু তার পরেও আমার কাছে কোনো উত্তর ছিল না। আমি আমার আরো প্রশ্নের উত্তর চাই আমি কী করবো? আমার কী করা উচিত? আমি কিভাবে আমার জীবনের গতি পরিবর্তন করবো? বা কোন দিকে গতি পরিবর্তন করবো আমি একবার ভাবলাম। আমার হয়তো college এ ফিরে যাওয়া উচিত college এ কেবল এক বছর লেখাপড়া করেছি তা আমার চাকরির আবেদন পত্রে লিখলে ততটা ভাল দেখায় না কিন্তু আমার একটা পরিবার আছে। এই মুহুর্তে তাদের ছেড়ে college এ পড়তে যাওয়া অসম্ভব। তারপর আমি চিন্তা করলাম নতুন এক ব্যবসা আরম্ভ করবো এইবার একটা উত্তেজনাময় পথ পেলাম কিন্তু আবার সমস্যা। আমার কাছে তো যথেষ্ট পরিমাণে টাকা নেই আর তাছাড়া টাকাই তো আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা প্রায়ই দেখা যেত মাস শেষ হবার আগেই আমার pocket এর টাকা শেষ আপনি কী কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন? একদিন আমি এক হাজার টাকা হারিয়ে ফেললাম এটা নিয়ে আমি এতটাই উদ্বিগ্ন হয়ে পড়লাম যে দুই সপ্তাহের জন্য অসুস্থ হয়ে পড়ি মাত্র একটি একহাজার টাকার note এর জন্য আমার বন্ধু অবশ্য আমাকে বলে এটা উৎসাহিত করার চেষ্টা করলো যে দেখ জিম হয়তো কোনো গরীব লোক যার টাকাটি দরকার ছিল সেই টাকাটি পেয়েছে কিন্তু আসলে কী বলবো একথা শুনেও আমার মধ্যে হতাশা দূর হল না আসলে আমি তখন ওই পথেও ছিলাম না যে কথাটা শুনে সুখী হব টাকাটি তো আমার নিজেরই বেশি দরকার তো আপনি দেখতেই পাচ্ছেন পঁচিশ বছর বয়সে আমার পরিস্থিতি কী ছিল এই জায়গায় আমার অনেক স্বপ্ন ছিল কিন্তু কিভাবে পূরণ করব তার কোনো ধারনাই আমার ছিল না, আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে আমার জীবনের অগ্রগতি করব তারপর আল্লাহ আমার প্রতি সদয় হলেন ভাগ্য আমার দিকে মুখ ফিরে চাইল তখন আমি এখনও ঠিক বলতে পারছিনা যে ঘটনাটা কেন ঘটলো আমার সাথে? আমার কাছে এই ব্যাপারটাই সর্বদা একটা রহস্য হয়ে থাকবে

সেখানে তিনি ভাষন দিতে এসেছিলেন আমি ঠিক বলতে পারছিলাম না তবে সেদিন আমি তার ভাষ~ভাষন শুনে এতটাই আলোড়িত হয়ে পড়ি যে আমি সিদ্ধান্ত নিলাম আমি তার মতই হবো সর্বশেষে আমি সাহস করে তার সঙ্গে দেখা করতে গেলাম পায়ে হেঁটে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলাম এবং নিজের পরিচয় জানলাম জানালাম যদিও আমি কথা বলতে গিয়ে আমতা আমতা করছিলাম কিন্তু তিনি নিশ্চয়ই আমার মধ্যে সাফল্য অর্জনের আকাঙ্খা দেখতে পেয়েছিলেন তিনি ছিলেন অত্যন্ত দনা~দয়াবান এবং বিনয়ী একজন ব্যক্তি তিনি পর্যায়ক্রমে আমাকে পছন্দ করতে লাগলেন। এর কয়েকমাস পরেই তিনি আমাকে তার company তে চাকরির জন্য নিয়োগ দিলেন তারপর কেটে গেল পাঁচ বছর এই পাঁচ বছরে আমি জনাব শফের কাছ থেকে অনেক শিক্ষাই নিয়েছি যা আমার জীবন বদলে দিয়েছে।

সুখ এবং সমৃদ্ধি অর্জনের সাতটি উপায় নামক বই বিনিময় করব তারপর হঠাৎ একদিন তিনি আমাদের কিছু না জানিয়েই ইহলোক ত্যাগ করলেন অথচ তার বয়স ছিল মাত্র ঊনপঞ্চাশ। আমি আমর গুরু এবং শিক্ষকের মৃত্যুতে গভীর ভাবে আহত হলাম তার বিয়োগে আমি মর্মাহত তার অস্তিত্বের বিলুপ্তি আমাকে কিছুদিন আচ্ছন্ন করে রেখেছিল। আমি তখন তার company র নির্বাহি সহ সভাপতি পদে ছিলাম আমি অনুধাবন করলাম তিনি যে আমাকে চাকরি দিয়েছে বা একজন বিক্রয় প্রতিনিধি থেকে তার company র নির্বাহি সহ সভাপতি পদে উন্নত করেছে তাই নয় আমার প্রতি তার সবচেয়ে উত্তম কাজটি ছিল তিনি আমাকে তার জীবনের দর্শন এবং বিজ্ঞতা শিখিয়ে গেছেন তিনি কেবল এগুলো আমার সাথেই বিনিময় করেননি তিনি আমাকে দেখিয়েও দিয়েছেন কিভাবে সম্পদশালী হতে হয় কিভাবে সুখী হতে হয় আমি যেনো শফের কাছ থেকে অনেককিছুই শিখেছি তার সাথে থাকাকালীন সময়ে তার ধারনা গুলো আমি আমার জীবনে প্রয়োগ করেছি এবং সফল হয়েছি সত্যি বলতে অনেক টাকার মালিক হয়েছি কিন্তু সবচেয়ে দারুন যে বিষয়টি ছিল এ ধারনা গুলো আমি আমার ব্যবসায়িক সহযোগি এবং কর্মচারীদের সাথে যখন বিনিময় করলাম তখন এগুলো থেকে তারা অসাধারন সব ফলাফল পেল যা আমাকে সবচেয়ে বেশি তৃপ্ত করেছিল যদিও আমি মূলত একজন ব্যবসায়ি। আমি কোনো লেখক কিংবা বক্তা নই কিন্তু তারপরেও আমার কেনো জানি মনে হল মানে আমি আমার ভেতর থেকে অনুভ~ধাবন করলাম আমার উচিত মানুষকে এই বিষয়গুলো জানানো এই ধারনা বুদ্ধি কিংবা কৌশল গুলো জানানো যাতে করে একজন সাধারন মানুষের জীবনও অসাধারন হয়ে উঠতে পারে। আপনি যখন এই বইটি পড়বেন তখন নিজেকে নিয়ে কল্পনা করুন যেনো আপনি বাজারে কেনাকাটা করতে এসেছেন আপনি এখান থেকে সেই জিনিস গুলো সেই বুদ্ধি কিংবা কৌশল গ্রহন করবেন যা আপনার দরকার বাজারে কেনাকাটা করতে গেলে আপনি যখন যাই দেখবেন তা নিয়ে নেন না তেমনি আপনার এখনকার সবকিছু আপনার দরকার নয় তাই চিন্তা করেই কেনাকাটা করুন আপনি অবশ্যই নিজেকে সুযোগ দেবেন চিন্তা করবেন যে আপনার নিজের কোনটা দরকার সামনে এগিয়ে যান পড়ে যান পরবর্তি পৃষ্ঠা গুলো একটা খোলা মন নিয়ে পাঠ করুন যদি কোনো একটা জাগায় কোনো সূত্র পাঠ করে আপনার কাছে যৌক্তিক মনে হয় তবে তা প্রয়োগ করার চেষ্টা করুন আর যদি অযৌক্তিক মনে হয় তবে তা বাদ দিন স্মরণ রাখবেন আপনি সাফল্য দর্শন পাঠের একজন শিক্ষার্থী কেবল অন্ধ অনুসরণকারী হবেন না

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম hello আপনি কি কথা শুনতে পাচ্ছেন জী আমি শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন? এই তো হ্যাঁ তো বলেন কেমন আছেন? এই তো আল্লাহামদুল্লিয়া ভালো আপনি কেমন আছেন? এই তো আমিও মোটামুটি ভালোই আছি অনেক দিন পর কথা হচ্ছে আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আপনার পড়ালেখা কেমন চলতেছে?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 আচ্ছা আচ্ছা প্রস্তুতি কেমন আছে এখন ভালো এই semester এ আমার হচ্ছে সব theory course গুলো আর কি কোনো practical নাই কিন্তু সম্যসা টা হচ্ছে এই semester এই করা লাগতেছে তো দেখা যাচ্ছে যে

কথা বলা লাগতেছে আলাপ আলোচনা করা লাগতেছে এই আর কি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসলে fourth year আসলে সবাই সব subject এর জন্যে একটা আসলে আহ pressure চলে আসে যদি কারোর না এখন সে একটু সবার মধ্যে চাপ থাকে পাশাপাশি আবার একটা অন্য একটা কাজ থাকে যেইটাই কোনো হয়তো বা honours শেষ করে অনেক কে চাকরির ক্ষেত্রে যাবে একটা pressure থাকে আহ চাকরির যেন প্রস্তুতি নিতে হয় বা পাশাপাশি অনেককে হয়তো বা দেশের বাইরে পড়তে যেতে চাই তাদেরকে একটা অন্যরকম প্রস্তুতি নিতে হয় ভাষাগত বা দক্ষতাগত ভাবে তো সেটারও pressure থেকেই যাই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

দেশের বাহিরে যাবো না আপাতত ভাবতেছি job ই করবো কিন্তু আমার ইচ্ছা আছে masters করার তো সেটার একটা preparation নিবো কিন্তু আমারতো থিথিস তা complete করতে পারলেই আরকি বাঁচি তো আপনি আপনার কি অবস্থা বলেন পড়াশোনার মানে পরীক্ষা তরীক্ষা হ্যাঁ আমার পরীক্ষা আসলে সামনেই আমি আসলে আমার ইচ্ছা ছিল দেশের বাইরে পড়তে যেতে তো সেক্ষেত্রে কিছু পরামর্শের দরকার ছিল ভাবলাম আপনার সাথে আলোচনা করি কেন নয়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

সময় আছে হ্যাঁ অনেক মতো পরিস্তিতিতে আছি বলতে পারেন চলতেসে কোনো মানে শেষের দিকে তো থাকে ছোট খাটো project সব বিষয়ই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 তো এখন আসলে এইটাই সিদ্ধান্ত হচ্ছে দেখো আমাদের registration complete হলো এখন আমাদের এই বলে বিষয় নিয়ে honours করতে চান জী আমি computer science and engineer নিয়ে পড়তেছি আর আপনি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 কোথায় কোথায় কোন university তে আমি হচ্ছে obviously highway তে পড়তেছি eastern university আচ্ছা eastern university আচ্ছা তো এরকম এসেছো সাগরে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

আচ্ছা আচ্ছা আর আমার আমি হচ্ছি green university of বাংলাদেশ এ আমার পূর্বাচল সাক্ষাতে আমার প্রবচল class হয় আবার এবং আমাদের permanent একটা campus এবং আমাদের এই permanent পুরুপুরি shift হয়ে যাবে হয়তো বা এইবছর

আমাদের এইখানেই হয় permanent campus এই আমি তো সাড়ে ছয় থেকে এখানে ক্লাস করতেছি কিন্তু এখন পুরোপুরি চলে আসবে আর কি আ হচ্ছে বিষয় তা হচ্ছে আমাদের যেহেতু এখানে আপনি যেইটা বললেন না আপনাদের তো অতটা রেহাই না আমার এইখানে